এখানে দেখতে পাচ্ছি একটি ফেনের মধ্যে বেশ কিছু চোর রয়েছে এবং চারি দিকে দেখা যাচ্ছে দু তিনটি সাইকেল ও রয়েছে ।

যেখানে ছোট কিছু গাছ রয়েছে সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে যেটি বেশ পুরোনো দিনের বিল্ডিং বলেই মনে হচ্ছে।

একটি রোড রোড এর পাশেই আছে একটি জঙ্গল যেখানে দেখা যাচ্ছে একটি বেড়া দেওয়া এবং দেখা যাচ্ছে--